আর ঘুরতে গেলে সব থেকে বড়ো কথা হচ্ছে আনন্দ আনন্দ যদি নাই হয় তাহলে ঘুরতে যাওয়ার মানেই হয় না

এটাই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় দার্জিলিং টা যাওয়া একদম best কারণ দার্জিলিং এ ভাই ওই কাঞ্চনজংঘা আমি কোনোদিন দেখি নি তো দার্জিলিং গিয়ে ওই কাঞ্চনজংঘা দেখার আনন্দ উপভোগ টাও হয়ে যাবে আর শুনেছি ওখানে একটা খুব ভালো মানে খুব নাম করা একটা restaurant আছে যেখানে হচ্ছে তোর english breakfast পাওয়া যাই কেভেন্টাস বলে একটা restaurant নাম শুনেছিস হয়তো তো ঐটা খুব famous একটা restaurant যেখানে সমস্ত যারা food blogger আছে তারা গিয়ে food blog করে তো ওই দার্জিলিং এ গেলে ওই কেভেন্টাস restaurant এ একবার খেতে হবে

যেখানে গেলে সবাই মানে বুঝতে পারবি যে পাহাড়ের যে একটা আলাদা ঐতিহ্য আছে যতই সমুদ্র ভালো হোক না কেন পাহাড় পাহাড় ভাই

তবে তাহলে দার্জিলিংই তাহলে fixed থাকুক নাকি

তাহলে দার্জিলিং একদম fixed আর কারা কারা যাবে একটা সবার একটা list বানিয়ে নে তাহলে এই বছরেই দার্জিলিং যাবো কিন্তু কোন মাসে যাবো এবছরে গেলে একটু ভালো হয় না ভাই একটু বরফ টরফ দেখতে পারবো বরফের যে মজাটা

ওটা একটু নিতে পারবো আর কি সেটা সেইটা কি একটু মানে ঠান্ডা মানে শীতকাল বছরের শেষের দিকে মানে একদম শীতকাল না ধর ওই আহ অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে যদি যাওয়া যাই তখন এখানে তো শীত পরবে না হালকা হালকা শীত থাকবে তখন ওখানে আশা করছি বরফ দেখতে পেয়ে যাবো কি বলিস?

তবে বরফ দেখার জন্য কিন্তু আমার মনে হয় যে দার্জিলিঙে খুব বেশি একটা বরফ থাকবে না বরফ দেখতে হলে কিন্তু কাশ্মীরেই যাওয়াটা আমার মনে হয় ভালো কারণ কাশ্মীর বরফে পুরো ঢাকা ভূস্বর্গ বলে আবার কাশ্মীরকে মানুষ

হিমালয় বল বা কাশ্মীর ওই জায়গাটায় বরফ আমরা অনেক পাবো কিন্তু দার্জিলিঙে খুব একটা বেশি বরফ আবার কিন্তু দার্জিলিঙের যে weather টা যে আবহাওয়া টা ওটা খুবই ভালো মানে উপভোগ করা যাই একটা খুব সুন্দর আবহাওয়া যে দার্জিলিঙে সেটা উপভোগ করা যাই

আমার মনে হয় ভাই খরচা পাতি দিক থেকে দেখতে গেলে সেরকম একটা খরচা পাতি পড়বে না তবে হ্যাঁ সময় বার করে আসাটাই important কারণ দেখ সময় যদি সবার না থাকে তাহলে আমি আর তুই তো রাজি আমি আর তুই একা গেলে যেতেই পারি কিন্তু কিন্তু আমরা দুজন একা গেলে সেই মজা টা হবে না এটাই হচ্ছে ব্যাপার সবাই মাইল একসাথে গেলে যে মজা টা হবে সেটা আমি আর তুই একা গেলে ওই জন্য সবার যাতে সময় হবে এমন time এ সেই রকম সময়তেই যেতে হবে যে যাতে সবার সময় দিতে পারে অন্তত পক্ষে তিন চার দিন ঘুরে আসা যেতেই পারে হ্যাঁ আর দার্জিলিঙে অনেক রকম এর জায়গা আছে দেখার মতো সব চেয়ে বড়ো কথা যেটা আকর্ষণ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আহ বিদেশ থেকেও অনেক অনেক লোক আসে

কিন্তু আমরা এতোদিনেও উপভোগ করতে পারি নি এইটা কিন্তু একটা খুব আহ খারাপ লাগার বিষয় তো যাই হয়ে যাক ভাই এই বছরে এই পুজোর পরে পরেই এই এটা করতে হবে ঘুরতে যাওয়া যে plan টা সেটা execute করতেই হবে সবাইকে দরকার হলে চাপ দিয়ে বলে রাখবি যে এই এই দিন কিন্তু আমরা ঘুরতে যাবো এই এই দিন যেন কোনো কাজ না রাখে

আর দার্জিলিং এ তাহলে দার্জিলিং তাহলে final দার্জিলিং যাওয়া হবে তাইতো?

ওটাই হোক তবে আমার মনে হয় আমি একটা দেখছিলাম কোথায় একটা বেশ আহ যে মাসুরিতেও নাকি খুব ভালো জায়গা মাসুরিটাও কিন্তু যাওয়া যেতে পারে খুব মানে bachelor দের মানে আমরা যেরকম সবাই bachelor এখনো

আর হলেও পরিবার কে নিয়ে ঘুরতে যেতে হবে তখন বন্ধু বান্ধব দেরকে আর পাওয়া পাওয়া যাবে না

কিংবা মসুরি এই দুটো জায়গার মধ্যে যেকোনো একটা জায়গা যেতেই হবে সেটা হচ্ছে এই বছরের মধ্যেই কারণ দেখ দেখতে দেখতে সময় ও কেটে যাবে বয়স ও বেড়ে যাবে ঘুরতেও যেতে পারবো না আর হচ্ছে এই আনন্দ উপভোগটাও করতে হবে তাহলে আহ এই ঘুরতে যাওয়ার plan টাই থাকুক তাহলে আমরা ঘুরতে যাচ্ছি এই বছর ঠিক আছে সবাই কে বলে জোগাড় করে নিস্ okay

হম ta ta